ভোর বেলার দৃশ্য আমরা এখানে দেখতে পারি --

ছবিটি দেখে নির্দ্বিধায় বলা যেতে পারে এটি একটি সবজির দোকানের ছবি।

বাজার কলকাতা নামক এই শপিং মলটি বিশাল আকৃতির একটি শপিং মল । এই শপিং মলে দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত কিছুই পাওয়া যেতে পারে ।